গ্রামের মেয়ে meena নড়বড়ে এবং কাঁপতেকাঁপতে ক্লান্ত অবস্থায় school থেকে বাড়ি ফেরৎ আসে
she গা ব্যথা এবং মাথা ব্যাথাও বলছিল
the চিন্তিত অবস্থায় তার কাছে এলো এবং দেখল the তার খুব জ্বর
first aid on fever এর spoken tutorial আপনাদের স্বাগত
আমরা জ্বরের লক্ষণ প্রাথমিক যত্ন এবং doctor পরামর্শ সম্পর্কে কথা বলবো
যদি কোনো ব্যক্তির শরীরের তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 968 থেকে 1004º farenheit বেশি হয় তাহলে তার জ্বর হয়েছে
এখন জ্বরের লক্ষণ দেখি:
তাপমাত্রা বৃদ্ধি হওয়া
ব্যথা এবং যন্ত্রনা
কম্পন এবং কাঁপুনি
তীব্র মাথা ব্যাথা এবং
গলা ব্যথা করা
the তাকে কাঁপতে দেখে তাকে warm রাখতে একটি কম্বল দিয়ে ঢেকে child
এখন জ্বর অবস্থায় কি করা উচিত এবং কি নয় তা দেখি
উষ্ণ জলে ভেজানো স্পঞ্জ দিয়ে শরীর মুছুন
রোগীকে প্রচুর জল খেতে দিন
ব্যক্তিকে কম্বল বা মোটা পোশাক দিয়ে ঢাকবেন না
নিজের থেকে ওষুধ দেবেন না
সর্বদা doctor সাথে পরামর্শ করে ওষুধ দেবেন
তাজা হাত্তয়া বন্ধ করবেন না
কারণ এটি জ্বর কম করতে সাহায্য করে
রোগীর নিম্ন লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিত্সা করুন:
অনিয়মিত নিশ্বাস নেওয়া
ঘাড় শক্ত হওয়া
অনর্গল গলা ব্যথা করা
ফুসকুড়ি
বমি বেদনাদায়ক প্রস্রাব এবং ডায়রিয়া
আমরা tutorial শেষে চলে এসেছি
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহণের জন্য ধন্যবাদ